এটা দেহা যায় একটা বাডডে অনুষ্ঠা--

একদিকে কয়েকজন মহিলা দাঁড়াইয়া কিটা দেখে।

এখানেও সিকিউরিটি গার্ডও আসে ।

লাগের দেখতে নয়তো একটা অনুষ্ঠান নর্মালের মইধ্যে--

ঘরটাও সাজাইল গুজইল লাগে দেখতে সুন্দরও লাগে দেখতে।

এটা একটা ক্লাব ঘর দেখায়।

ওই খাইতে গিয়া একটা ঘরও দেখা যায়।

সারি সারি পাতাবাহার গাছ সা হলুদ--

নীসে অনেকগুলো মানুষ দেখা যার এবং একটা দোকানও দেখা যার।

একদিকে একটা অটো একদিকে একটা পাহাড় দেখা যায়।